সারিয়ে এরা ঠিক করে বাড়ি নিয়ে যায়। আ সেটা বাইক হোক কি কার হোক কি লরি হোক এখানে এসে এরা সারিয়ে নিয়ে--

এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নিউ আ এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া সিন্ পার্ক -এর আ যে জায়গাটা পেছন দিকটা।

এটা হচ্ছে কোনো একটা বড়ো মল -এর আ ফুড সেকশন যেখানে ভেরিয়েশনস অফ ফুডস পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে তরমুজ আপেল পেঁপে শসা অরেঞ্জ সবকিছু পাওয়া যাচ্ছে। আর এটা পাওয়াও যায় প্রত্যেক মানে--

লোকটার হাতে একটা তার আছে। তার দিয়ে সব ঠিক ঠিক করবে। করে এগুলো সব আ ঠিক করে যার বাইক তাকে দেওয়া হবে।

গাঁদাফুলের আ অনেক মানুষরা গাঁদাফুল কিনে নিয়ে যায় ঠাকুরকে দেওয়ার --